আর সন্ধ্যের ওয়েদার বলে লাইটিং বলে জ্বলছে আরো দেখতে ভালো লাগছে মূর্তির একদিকে রামকৃষ্ণ একদিকে সারদা মায়ের ছবি দেওয়া এদিকে স্বামী বিবেকানন্দের ছবি ।

এখানে আমি দেখতে পাচ্ছি একটা গেট হয়েছে আর গেট টা খুবই সুন্দর আর এই গেট এ লেখা রয়েছে মেলেরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়।